এখন যে ছবিটি আমি দেখতে পাচ্ছি এটি একটি নীল আকাশের তলায় একটি টিনের ঘর রয়েছে এবং সামনে একটি চেয়ার -ও রয়েছে ।

যে ছবিটি আপাতত আমার সামনে খুলে গেছে এই ছবিটিতে রয়েছে নীল রংয়ে একটি বাড়ি ।

চিনি মন্দিরটার একটি ছবি তুলছে। এবং পেছনে রয়েছে কিছু গাছপালা এবং আকাশটি একদম সকালের আকাশ।